কুড়ি থেকে সত্তর আশি কিলোমিটার দূরে গাড়ি থেকে তি-তিন থেকে চার ঘণ্টা লাগে।

সাধারনত এইগুলো নর্থ ইস্ট -এ বেশি দেখতে পাওয়া যায় সিকিম--

তাই আপনারা ইউস করুন ভোডাফোন |

যাদের এয়ারপোর্ট -এ পিক আপ অ্যান্ড ড্রপ -এর ফেসিলিটি সাথে সাথে ফাইভ স্টার হোটেল -এও রাখা।

ওরে কাঁচের বোতল অবধি সব ভেঙ্গে দিয়েছে।